আর অনেক লাইট -ও দেখাচ্ছে ।

ওহে সাইডে সাইডে আরো আছে। একটা ঘরে অনেক লাইটও জ্বলছে।

একটা ট্রফি দেখাচ্ছে সাইড -এ কয়জনা ছেলে বসে আছে।

এই ছবিটাতেই একজন বইসে পড়ে মোবাইল চালাছে ।

অনেক লোক চেষ্টা করছে ।

এই ছবিটো দেখে আমাকে খুব ভালো লাগলো।